আমি আমার নতুন বাড়িতে এ-এইরকম ফুল দিয়ে সাজাবো।

আমরা এখানে বিকেলবেলা সবাই মিলে ঘুরতে যাই।

এটাতো গয়ার বিষ্ণুপ্রথ মন্দির ।